নিচের দিকে ব্লু কালার -এর গেট লাগানো রয়েছে সামনে মল -এর একদম বাইরে একজন মহিলা দাঁড়িয়ে আছে।

গাড়িটির সামনে একজন নীল রঙের টিশার্ট ও কালো রঙের প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন।

এপাশ থেকে একটি মহিলা একটি পুরুষ ও সঙ্গে দুটো বাচ্ছা নিয়ে যাচ্ছেন ।

তার পাশে আর একটি একটু হলুদ রঙয়ের কেক আছে।

এখানে একটি পার্ক দেখা যাচ্ছে সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে।

এখানে সাদা রঙের একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি নীল রঙের জানলা দেখা যাচ্ছে।

বাড়িটা বড় লোহার গেট দিয়ে বন্ধ করা আছে গ্রিল তার পাশে একটি ছোট গেট দেখা যাচ্ছে।

সামনের দিকে কিছু মহিলারা দাঁড়িয়ে রয়েছেন একজন সাদা শাড়ি পরে ।

এনার সামনে আর একজন মহিলা বসে ডান্স -এর স্টেপ দিচ্ছে ।

এখানে একটি জাল দিয়ে ঘেরা বড় খাঁচা দেখা যাচ্ছে চিড়িয়া ঘরের মতো।

পার্ক এর মধ্যে ফুল গাছও দেখা যাচ্ছে।

সামনে ব খাতা বইয়ের দোকান দেখা যাচ্ছে। বই খাতা আলমারিতে রাখা দেখা যাচ্ছে।

এখানে একজন এক্সারসাইজ করছেন । জার্সি পরে আছেন।

আকাশী কালার -এর গেঞ্জি পরে আছেন।

সামনের দিক থেকে কিছু ছোট বড় গাছ টব লাগানো এবং ফুল গাছ লাগানো দেখা যাচ্ছে।

এখানে কিছু মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট দেখা যাচ্ছে-এ।

নীচে একটি ঢোল রাখা রয়েছে।

এখানে দুপাশে বিল্ডিং দেখা যাচ্ছে এক পশে সাদা বিল্ডিং আর এক পশে আকাশি কালার এর বিল্ডিং ।

কয়েকজন মানুষ যওয়া আসা করছেন বসে আছেন সাইড এ।